এখানে একজন লোক দেখা যাচ্ছে দোকানটির ভিতরে।

এখানে একটি ফুল দেখা যাচ্ছে ফুলটি সাদা ও লাল রঙ্গের।

একজন বসে মোবাইল ফোন চালাচ্ছেন।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে এখানে মিষ্টির দোকান দেখা যাচ্ছে।

লোকটির হাতে একটি ঘড়ি দেখা যাচ্ছে।

এটির পিছনে একটি পাহাড় দেখা যাচ্ছে।

এখানে একটি স্কিন টাঙ্গানো আছে স্কিনটি সাদা সবুজ ও গেরুয়া রঙ্গের।

জলাশয়টির পাশে অনেক মানুষ দেখা যাচ্ছে।